ইস্কুল -এর মাঠটি পরিষ্কার পরিছন্ন দেখা যাচ্চে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।

এখানে একটি বড় দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি জানা ও নানান ধরনের জিনিস দেখা যাচ্ছে।

বাদবাকি মানুষগুলো লাইনে দাড়িয়ে রয়েছে।

এখানে একটি কালো কালার -এর ব্যাগ দেখা যাচ্ছে।

অনেক দূরে গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো জিম দেখা যাচ্ছে।

এখানে একটি টিনের বেড়া দেখা যাচ্ছে।

এখানে লাল কালার -এর একটি তুল রয়েছে।

এখানে একটি বড় মিষ্টির দোকান দেখা যাচ্ছে।

এখানে সাদা কালারের বাড়ি দেখা যা --

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

এখানে চকো চিপস কুকিজের অনেকগুলি কৌটো দেখা যাচ্ছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

এখানে শিব ঠাকুরের ছবি দেখা যাচ্ছে।